libreoffice drawতে 3d objectsএর উপর এই spoken tutorialএ আপনাদের স্বাগত
in tutorialএ আমরা নিম্লোলিখিত বিকল্পগুলি ব্যবহার করে 3d objects তৈরী করব
আমরা objects edit এবং তাতে 3d effects প্রয়োগ করা এবং ডুপলিকেশন ব্যবহার করে special effects তৈরী করতে শিখব
এই tutorialএর জন্য আমাদের drawএর basic এবং ইন্টারমিডিএট পর্যায়ের tutorialগুলি জানা প্রয়োজন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি
একটি geometry chart তৈরী করা যাক যাতে 2d আকৃতি এবং সমতুল্য 3d রূপটি থাকবে
এখানে একটি নতুন draw file আছে named 3dobjectschart
অঙ্কন শুরু করার আগে grids এবং গাইডলাইনস সক্রিয় করা যাক আমরা আগের tutorialswe এগুলি দেখেছি
main menu থেকে click from view নির্বাচন from grid এবং display grid
তারপর আবার click করুন view নির্বাচন করুন guides এবং display guides
আমি দুটি rulersকেই centimetersএ রাখব
horizontal rulerএর উপর mouse পয়েন্টারthe রাখুন এখন ডানclick করুন এবং নির্বাচন করুন centimeter
vertical rulerএর উপর mouse পয়েন্টারthe রাখুন আবার ডানclick করে নির্বাচন করুন centimeter
এখন পেজএর উপরে একটি textbox আঁকা যাক
এর মধ্যে লেখা যাক জিওমেট্রিক সেপস in 2d and 3d
এখন snap line দ্বারা পেজ টিকে লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ করা যাক
vertical rulerএর উপর click করে draw পেজএ টেনে আনুন
লম্বালম্বি ভাবে একটি ফুটকিওয়ালা রেখা দেখা যাচ্ছে
ফুটকিওয়ালা রেখাটিকে এমনভাবে পেজএ বসান যাতে পেজ the দুইভাগে ভাগ হয়ে যায়
বামদিকে একটি text box যোগ করা যাক এবং তার মধ্যে লিখুন 2d সেপস
ডানদিকে আর একটি text box যোগ করা যাক এবং তার মধ্যে লিখুন 3d সেপস
3d toolbars সক্রিয় করা যাক
main menu থেকে click from view নির্বাচন from toolbars এবং 3dobjects
আবার click করুন view নির্বাচন করুন toolbars এবং 3dসেটিংস
3dobjects এবং 3dসেটিংস tool বাক্সগুলি দেখা যাচ্ছে
আমরা প্রথমে 2d সেপস অঙ্কন করব
আমরা একটি আয়তক্ষেত্র চতুর্ভুজ বৃত্ত এবং একটি ত্রিভুজ অঙ্কন করব এবং একটির নীচে a একটিকে রাখব
একটি 2d object ব্যবহার করে 3d object তৈরী করার পদ্ধতিকে বলে এক্ষট্রউশন
মূলতঃ পৃষ্টভাগ বাইরের দিকে টেনে এনে 3d object তৈরী করা হয়
প্রথমে আয়তক্ষেত্রের রং বদলে টারকোয়েজ ১ করা যাক
আয়তক্ষেত্রthe copy করা যাক
copied করা আয়তক্ষেত্রটিকে টেনে এনে পেজএর ডানদিকের অর্ধাংশে বসানো যাক
এখন এটিকে নির্বাচিত রেখেই context menu দেখতে ডানclick করুন
এবার click করুন convert এবং নির্বাচন করুন to 3d
2d আয়তক্ষেত্রthe এখন একটি cuboid হয়ে গেছে
আয়তক্ষেত্রের মধ্যে লেখা যাক রেকট্যানগেল
আমরা কিন্তু 3d objectsএর মধ্যে কিছু লিখতে পারিনা
কিছু লিখতে আমাদের text tool ব্যবহার করতে হবে
text tool click করুন এবং ঘনকটির মধ্যে কিছু লিখুন
এর মধ্যে কিউবএড লিখুন
টেক্সটবাক্স এবং ঘনকthe আলাদা objects হিসাবে রয়েছে এবার দুটিকে দলবদ্ধ করা যাক
একইভাবে আমরা এগুলিকে রং করতে পারি বর্গক্ষেত্র বৃত্ত এবমং ত্রিভুজগুলিকে 3d objectswe পরিবর্তন করতে পারি
আমরা extrusion ব্যবহার করে 2d এবং 3d আকৃতিগুলির একটি chart তৈরী করেছি
tutorialটি সাময়িকভাবে বন্ধ রেখে কাজটি করে নিন
draw filea একটি নতুন পেজ যোগ করুন
একটি চতুর্ভুজ আঁকুন এবং লিখুন square
লেখাসমেত চতুর্ভুজটিকে 3dতে রূপান্তর করুন
2d চতুর্ভুজ লেখাটির সাথে এই লেখাটির তুলনা করুন
সংকেত: 3d সেটিংস toolbar ব্যবহার করে 3d objects তৈরী করুন
draw তে আরো কিছু রেডিমেড 3d আকৃতি রয়েছে
আপনি you 3d objects toolbar
এবার draw filea একটি নতুন করা যাক
এবার 3dobjects toolbar থেকে একটি আকৃতি নির্বাচন করা যাক ধরুন shell
তারপর এটি পেজএ অঙ্কন করুন
drawতে 2d objectsএর উপর body রোটেশন করে 3d objects তৈরী করা যায়
এবার draw পেজa একটি 2d আকৃতি ধরুন একটি বৃত্ত আঁকা যাক
thenclick করে context menu তে then এবং নির্বাচন করুন convert এরপর নির্বাচন করুন to 3d রোটেশন object
দেখুন বৃত্তthe পরিবর্তিত হয়ে 3d object হয়ে গেছে
নীচের drawing toolbarএর fontwork gallery iconএ click করুন
নির্বাচন করুন favorite ১৬ এবং ওকে বোতামে click করুন
fontwork শব্দthe আমাদের draw পেজএ দেখা যাচ্ছে
আমরা we লেখাটিকে প্রয়োজনমত ছোটবড় করতে পারি
এখন আমরা এই লেখার জায়গায় অন্য লেখা আনব কিকরে
fontwork লেখাটির উপর শুধুমাত্র doubleclick করুন
এখন আপনি অনেক লেখার মধ্যে fontwork শব্দটি কালো রংএ দেখে পাচ্ছেন
এই লেখাটি নির্বাচন করুন এবং লিখুন spoken tutorials
এখন draw পেজএর যেকোনো জায়গায় click করুন
spoken tutorials কথাটি এখন পেজএ দেখা যাচ্ছে
এরপর দেখে নেওয়া যাক কিভাবে 3d objectsএ কোনো effects প্রয়োগ করা যায়
এই গোলাকৃতি বসতুটির উপরই effects প্রয়োগ করা যাক
তাহলে এটি নির্বাচন করুন এবং context menuর জন্য ডানclick করুন এখন নির্বাচন করুন 3d effects
আপনি এখানে বিভিন্ন বিকল্প দেখে পাচ্ছেন
demo জন্য depth ৩cmএ পরিবর্তন করা যাক
segmentsএ মধ্যে horizontal পরিবর্তন করে ১২করা যাক
normalএর মধ্যে flat বিকল্প নির্বাচন করুন
preview windowএ দেখে নিন বসতুটি কমন দেখতে লাগছে
এখন dialogbox উপরের ডান দিকের কনা থেকে এসাইনআইকনএ click করুন
এখন dialogbox উপরের ডান দিকের কনে x markএ click করে এটি বন্ধ করুন
আকৃতিthe দেখুন আমাদের পছন্দ করা effectsগুলি এতে রয়েছে
এখন আপনার জন্য একটা ছোট কাজ আছে slidea দেখান ছবিটির মত a একটি ছবি তৈরী করুন
3d effects dialogbox ব্যবহার করে এটি করুন
আপনি 2d এবং 3d objectsএ ডুপ্লিকেসন ব্যবহার করেও বিশেষ effects তৈরী করতে পারেন
একটি নতুন পেজ তৈরী করে তাতে একটি আয়তক্ষেত্র আঁকা যাক
এবার এই 2d আয়তক্ষেত্রে ডুপ্লিকেসন ব্যবহার করে effect তৈরী করা যাক
main menu থেকে নির্বাচন from edit এবং click from duplicate
duplicate dialog box দেখা যাচ্ছে
আবার এই মানগুলি লেখা যাকnumber অফ copies = ১০
placementএর নিচে x axis = ১০
y axis = ২০
অ্যাঙ্গেল = ০ degrees
আমরা enlargement width এবং height যা আছে তাই রাখব
আমরা startwe red হলুদ এবং endwe red লাল করব
ক্লিক করুন ওকে
দেখুন কি সুন্দর স্পেশাল এফেক্ট তৈরী হয়েছে !
আপনি কোণ এবং অন্যান্য মান পরিবর্তন করে আরো অনেক effects পেতে পারেন
আমরা এই tutorial এর প্রায় শেষে এসে গেছি
in tutorialwe আমরা শিখেছি কিভাবে নিম্নলিখিত বিকল্পগুলি ব্যবহার করে 3d objects গঠন করা যায়
আমরা শিখেছি কিভাবে 3d objects সম্পাদন এবং objectswe 3d effects প্রয়োগ করা যায়
আমরা আরও শিখেছি কিভাবে ডুপ্লিকেশন ব্যবহার করে special effects তৈরী করা যায়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
কথ্য tutorial প্রকল্প the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
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়